কারেন্ট -এর বোর্ড -ও লক্ষ করা যাচ্ছে।

এখানে একটা বাইক দাঁড় করানো রয়েছে।

এখানে অনেকগুলো ইঁট বালু দেখতে পাচ্ছি।

সামনেই কয়েকজন মানুষকে কাজ করতে দেখা যাচ্ছে।

একটা জলের বোতল -ও দেখা যাচ্ছে।

নানান রঙ্গের বেলুন -ও দেখা যাচ্ছে।

কিছু হলুদ রঙ্গের ব্যাগও লক্ষ করা যাচ্ছে।

নিচের প্লাস্টিকটা নীল রঙের লক্ষ্য করা যাচ্ছে।

এখানে রয়্যাল এনফিল্ড বাইকের শোরুম দেখতে পাচ্ছি।

এখানে অনেক কয়টা বাড়ি দেখতে পাচ্ছি।

এখানে একটা বড়ো মন্দির দেখতে পাচ্ছি।

উপরের আকাশটা অন্ধকার হয়ে আছে।

চারপাশে ছোট বড়ো গাছপালাও রয়েছে।